একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে অ অম বহু মানুষের ভিড় এছাড়া একজন রিক্সওয়ালা রিক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দূরে জল ট্যাংক দেখা যাচ্ছে একটা তাল গাছ দেখা যাচ্ছে ।

এখানে সার ওখানে ওয়েইট মেশিন ও দেখা যাচ্ছে এবং মাথার ওপরে কতকগুলি আলো জ্বলছে এরকম একটি জিম সেন্টার এখানে দেখা যাচ্ছে ।